সে তো সব জায়গারই নিয়ম এটা আবার এক সালই করেছে, এক সালই করেছে দুই সালও করেনি

হ্যাঁ আমি ভাবলাম তুই ITI করেছিস। অনেক জায়গা, অনেক জায়গায় বলে ছিলো যে অনেক জায়গায় ও গিয়েছিলো interview দিয়েছে হয়নি। কিন্তু এইখানে এই কাজটা ওর হয়ে গেছে চন্ডিগড়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

কিন্তু ওখানে খাওয়া খরচা এই সব, এই সব খরচা ওখানে কে দেবে? না না ও ও যেখানে যাবে ওখানে থাকবে ওরাই সব দিয়ে দেয়।

ঘর ও দেবে। আর tuition কোথায় পড়ছিস তুই? দেবে আমি tuition হ্যাঁ আমি tuition তো রাজীব sir এর কাছে পড়ছি। যার ইউটিউব এ ইউটিউবএ ~ পড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাজীব sir নামটা শুনেছি আমি ওই sir এর কাছে এখন হেবি পড়াচ্ছে। রাজীব sir হেবি পড়ায় তাহলে তুই তো আরো আমার থেকে তো ভালোই number আনবি তুই আমি তো Number টা তো দেখা যাবে কি আমার তো এই তো রঞ্জন sir এর কাছেই আমি পড়ে pass হয়েছি।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

কি হয় এটা এটা নিয়ে আমি কোথায় যা হোক কিছু তুই কর। না না সে তো এর জন্য তো আমি তোকে phone করলাম। কোথায় tuition ই করবি বলতো?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

তাহলে basic এর উপরে tally করতে পারিস। আচ্ছা

. আচ্ছা . খাতা বাতা কিনেনে আচ্ছা banking banking

banking এ একবার banking এ চাকরি হয়ে গেলে।

কেন কি হম বুঝছি বুঝছি ঠিক আছে তাহলে

ওয়ে তেরি মানে কি রাজেশ sir কিছু হয় না। তাহলে একবার কর না রাজেশ sir এর সাথে কথা বল না। Competitive exam ও করাতো।

আচ্ছা আমাদের সঙ্গে কথা বলাতে পারিস হম আমার জন্য

তবে কথা বল না তাহলে আমিও করে নেবো ভালোই কর তুই কি করবি? M com করবি না banking কি শোন আমি কি বলছি তুই M com করতে থাক।

ওর মাঝখানে তুই banking এর করতে থাক।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

আমার বন্ধুরা কোনো কোনো এ third year এ গেছে banking এর ও করছে। আচ্ছা হ্যাঁ তুই এখানে M com ও করতে থাক ওরা তোকে

কোনো তোদের company থেকে লেগে যাবে। তাহলে banking এ আর banking এ কেন যাবি? হম হম বুঝতে পারছি ঠিকই আছে না ঠিকই বললি তো এক কাজ করছি তাহলে তুই সাতে সাত রাখ যদি তোকে লাগছে কি আমি পাক্কা hundred percent করে নেবো তো উপরে নিজের উপরে অত ভরসা আছে confidence আছে তাহলে দেখ তুই কি করবি। না হলে আমার আমার তুই দুটোই কর ঠিক না রে ভাই দুটো আমার দিয়ে হবে না কেন বলতো ভাই আহ একটুখানি উম time ও তো দিতে হবে না ঘরে, ঘরে তো time পাবো না তো। তাহলে তুই তো তুই তো কিছু করছিস না time তো দিতেই পারবি।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

আহ তো আর দু খানা হবে না প্রথমে M com টা আমি করে নিচ্ছি এমনি একটু part time যারা একটু আছে গাড়ি নিয়ে বার হয়ে যাবো কিছু পেয়ে যাবো হাতে। ঠিক আছে তোর বয়স থাকবে না তো তোর বয়স ও তো বেড়ে যাচ্ছে বয়সটা তো দেখতে হবে। বুঝতে পারছি কি করি ভাই কিছু তো করার নেই। আমি দেখ সব জায়গায় আহ আচ্ছা তুই বল তুই যা বলবি সেটাই করবো। তুই বল কি করবো? আমি বলছি তুই হম

কর না ভাই M com টা না হয় করছি।

Banking টা একটু বেশি চাপ হয়ে যাচ্ছে M com এর জন্য banking এও তো অনেক দুটো এক সাথে সামলাতে পারবো না। একটাতে দিবি তাহলে তোর সেটাই আমি বলতে চাইছি।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 হ্যাঁ রে M com এ হ্যাঁ B com, M com ব্যাস অতই eleven twelve

ব্যাস আর তোর এখন তো batch ও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

এই তো সামনের মাস থেকে।

তুই join করে নিবি~ সামনের মাস এই জানুয়ারি থেকে না? আচ্ছা আচ্ছা সামনের মাস থেকে করে নিব~ না হলে তোর তুই পেছনে হয়ে যাবি তোর syllabus ও cover হতে পারবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি আর কোন university তে admission নিই বলতো? university হ্যাঁ Mcom এর জন্য কোথাতে admission নিতে~

করে নে আচ্ছা আচ্ছা কোন college এ নেবো? হ্যাঁ ঠিক আছে যা তোদের ঠিক হবে তুই করেনে দু টো আমি option দিয়ে দিলাম। প্রথমে যাই কালকে নব তে যাই ঠিক আছে নব টায় গিয়ে যোগাযোগ করে নিই কত নেবে কি নেবে

গিয়ে তুই একবার।

ঠিক আছে আমি যাচ্ছি কালকে যাবি আমার সঙ্গে? চল কালকে চল ঘুরে আসবি ঘরে কি করছিস? না না কালকে আমার tuition ফিউশন থাকবে আবার আমি কালকে busy থাকবো কালকে time নেই আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একাই চলে যাবো ঠিক আছে কোনো অসুবিধা নেই। হ্যাঁ প্রথমে

না না না ঠিক আছে আমারও তো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 হ্যাঁ হ্যাঁ অনেক কটা আছে ঠিক আছে দেখছি প্রথমে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

তুই এইটা sir কি সকালে পড়ায় না বিকালে পড়ায়। দু টো time আছে তুই যা হ্যাঁ হ্যাঁ সকালে পড়া বলে দিবি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 আহ সকালে পড়া তাহলে একটু college ও চলে যেতে পারবো আর আমি M com করি না তাই daily college না যাওয়াটাই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 না না অত জরুরি নয়। অত ঠিকই আছে দেখ তুই ভালোই কিছু জানিস।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

তবু তুই কালকে মনে করে কথাটা বলে নিবি ঠিক আছে? ওর সঙ্গে।

হ্যাঁ ভালো ওই দিনের কথা টা তো শেষ হইনি পুরো আরে হ্যাঁ এত জায়গা ঘুরেছি যে একবারে শেষ করতে পারছি ই না তো ভালো কিন্তু। তো last দিন ওই যে বলছিলাম যে তোমার হচ্ছে ঘোড়া তে চড়ছিলাম riding করছিলাম ইতো নাকি।

ভালই হয়েছে ঘোড়া তে riding করেছো বাচ্চাদের নিয়ে গেছো যেহেতু ঘোরায় চরে ভালোয় লাগলো হ্যাঁ সেটাই তারপরে এই আবার এই ঘোড়ার riding তো এ দিঘা পুরিতেও হই সেখানেও আবার ঘোড়াতে চড়ে অনেকটা দূর নিয়ে যায় নিশ্চয়। আমরা যখন দিঘাতে গেলাম দেখলাম যে বাচ্চারা বা বড়রাও ঘোড়াতে উঠে ছবি তুলছে। হ্যাঁ। আর আর কোন কোন জায়াগা দেখলে? আরও অনেক জায়গাতে ঘুরলাম, যখন যেমন তোমার হচ্ছে bantony castle ঘুরলাম castle গুলো ভালো লাগে বেশ চারিদিকে তোমার

কতো সুন্দর জায়গা ওটাও অনেক পুরনো মানে আমার তো জন্মের আগেকার এইগুলো সব। খুব সুন্দর সুন্দর জায়গা অনেক পুরনো পুরনো জায়গাও রয়েছে আবার। station এর কাছাকাছি ওদের heritage culture home রয়েছে ওখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ওদের নাচ গান তারপর ওদের কি কি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়।

খুব সুন্দর জায়গা হ্যাঁ অনেক কিছু ঘুরেছি যেমন তোমার হচ্ছে Kasauli kasauli সত্যিই খুব ভালো তোমাদের চণ্ডীগড় পুরো সিমলার মধ্যে রাস্তার উপরে পড়ে খুব ভালো জাইগা একটা ছোট্ট শহর বেশি জাইগা বা অনেক বড়ো নই ওখানে তোমার পাইন গাছ বড়ো line দিয়ে এরকম পাইন গাছ চারিদিকে তোমার পাহাড় একদম উঁচু পাহাড়ের উপরে সমস্ত ছোট ছোট বাড়ি খুব সুন্দর জাইগা ওটা হ্যাঁ তুমি আবার পুরনো দিনের একটা রাজপ্রাসাদ বললে সেটাতেও গেলাম একদম মানে ভূতুরে type এর feeling লাগছিলো কিন্তু বাইরে থেকে খুব সুন্দর, আর ওইখানে ঘোরার জন্য guide রয়েছে, guide সব সম্পর্কে জাইগাটা সম্পর্কে বলছে কতো সাল তৈরি হয়েছে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 কিন্তু তার অনেক বড়ো ঐতিহ্য রয়েছে ইংরেজ সরকাররা ওখানে এসেছিল ওখানে বাড়ি তৈরি করেছিল ওখানে বিভিন্ন ধরনের রাজারা আসতো সেই নিয়ে অনেক কিছু বলেছে guide হ্যাঁ সেটাই guide যদি না থাকত আমরা এও গুলো জাইগা ঘুরতে পারতাম না কেননা আমাদের ঘুরতে ঘুরতে সময় নষ্ট হয়ে যেত হইত আমারা প্রথমে দূরে যেতাম আবার সামনে আসতাম আবার দূরে যেতাম, তো guide নেওয়ার জন্য খুব সুবিধা হয়েছে ওরা একের পর এক কোনটা সামনে তারপরে দেখতে হবে পুরোটা ঘুরিয়ে নিয়ে গেছে ওইদিক কোন জাইগার কি ঐতিহাসিক গুরুত্ব কি মাহাত্ত রয়েছে ওরা সমস্ত বলে দিয়েছে guide এর জন্য জায়গাটা আরও খুব সুন্দর ভাবে জানা গেছে যে কোন জাইগার ইতিহাস কি রয়েছে এর জন্য সেটা জানতে পেরেছি ভালো করে র এখন তো সব জাইগায় guide থাকে এবার guide সবাই হইত বা সবকিছু সেরকম ভাবে জানেনা ভালো guide পেলে খুবই ভালো আরও অনেক নুতুন নুতুন কিছু জানা যাই guide থেকে এখন internet থেকে তো তাও information কিছু পাওয়া যাই কিন্তু ওখানে যারা local guide রয়েছে তাদের থেকে আরও ভালো information পাওয়া যাচ্ছে আর গুরুদুয়ারার কথা বললে সেখানেও গেছিলাম আমি, তো আমরা সবাই মিলে ওখানে গিয়ে আবার পূজোও দেওয়া হয়েছে গুরুদুয়ারায় গুরুদয়ার তো কখন যাওয়া হইনি আর এখানেও আশপাশে আমাদের কোনও গুরুদয়ার নেই তাই ওখানে গেলাম সবকিছু দেখলাম গুরুদুয়ারাই কি হই ওখানে আবার মাথাই রুমাল পড়ে বা কিছু একটা পাগড়ি মত পড়ে যেতে হই ভেতরে ধুকতে হয় ওখানে আবার পা ধোয়ার বাবস্থা রয়েছে খাওয়ারের বাবস্থা রয়েছে তুমি কিছু খেয়েছিলে নাকি ওখানে তোমরা সবাই? না আমারা তখন খাওয়া হইনি তখন just খেয়ে ধুকেছিলাম তো খাওয়া হইনি তুমি যেটা বললে হ্যাঁ অগুল তোমার খালি মাথাই ঢোকা যাই না সেটাই কিছু একটা মাথাই দিয়ে রাখতে হই আর কি আবার ওখানে একটু মানে খাওয়ারের খাওয়ার গুলো ভালো রয়েছে প্রসাদ পাওয়া যাই সেইরকম জাইগা আবার তারপাশে আবার একটা valley রয়েছে একদম সামনের দিকে পুরো পাহাড় একটা সাদা পাহাড় রয়েছে তার মাঝখান দিয়ে ঝরনার জল যাচ্ছে দুই side এ পাহাড় রয়েছে আর পাহাড়ের গা গুলো গড়িয়ে গড়িয়ে যেন বরফের মানে বরফ গুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে খুব সুন্দর দৃশ্য হ্যাঁ সেটাই অনেক কিছুই ওখানে দেখলাম মানে পাহাড়ের উপর দিয়ে তোমার মেঘ বয়ে যাচ্ছে মেঘে যখন ই মেঘ যাচ্ছে পুরো গোটা শরীর পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছে একদিন আমরা শুধুমাত্র মেঘ গুলো দেখতাম আকাশের উপর দিয়ে যাচ্ছে ওই কিন্তু ওখানকার যে বড়ো পাহাড় সে পাহাড় দেখলাম কতো সুন্দর মেঘ আমাদের গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে খুব সুন্দর ওখানে চারিদিকে বরফ আর বরফ বাড়ি ঘর তো দ্যাখাই যাচ্ছিলোনা কেননা বাড়িঘরের উপরে সমস্ত তো বরফের আস্তরণ সমস্ত গাছ গুলো বরফে ঢাকা আমারা যেই সময়ই টাই গেছিলাম সত্যি ই ওখানে বরফ পরছিল অনন্য সময়ই বরফ পড়ে না অনেকে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে যে এত দিন পর shimla এলাম বরফ দেখতেই পেলাম না

ভালই লাগবে আবার বরফ ও দ্যাখা যাবে আবার চতুর্দিকের এত প্রকৃতি খুব সুন্দর জাইগা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

খুব সুন্দর সুন্দর জাইগা ওখানে অনেক কিছু ঘুরলাম দেখলাম swimming twimming তো ওখানে ছিল hotel এ আমরা যে hotel এ ছিলাম swimming ও করলাম শীতের সময়ই চা কফি খেয়েই সময়ই কেটে যাচ্ছে ice skating অনেককিছু ওখানে ছিল ওখানে ওখানে আবার আর একটা জাইগাই গেছি Kasauli ওইটা station এর কাছাকাছি রয়েছে আবার সেখানে মানে poultry firm রয়েছে ওখানে এত মানুষ যেহেতু ঘুরতে যাচ্ছে ওখানের জন্য poultry firm ও সেরকম ভাবে ব্যাবস্থা করে দিয়েছে একটা নির্দিষ্ট জাইগাই এটা হবে একটা নির্দিষ্ট জাইগাই আবার কোথাও coffee পাওয়া যাচ্ছে কোথাও আবার poultry firm করে রেখেছে কোথাও আবার সব্জি করে রেখেছে নির্দিষ্ট নির্দিষ্ট জাইগাই সব কিছু করে রেখেছে ব্যাবস্থা করেছে এত যেন পরিবেশের ও যেন কোনও ক্ষতি না হয় আর মানুষ যেন ভালো ভাবে ঘুরতে পারে সে রকম ব্যাবস্থা করে রেখেছে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

মেলার মতো করে অনেক ভিড় তারমধ্যে কিছুক্ষন হাঁটলাম সুন্দর সুন্দর জাইগা ঘুরলাম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 হাঁটাচলা করতেও ভালো লাগে তার মাঝখানে হাল্কা রোদ্দুর পরছে জাইগা গুলো একদম মনে হচ্ছে যেন movie এর মতো movie তে যা দেখেছি সেরকম ভাবেই একদম হাঁটছি আর চতুর্দিকে একদম পুরো কুয়াশা এগুলো সেরকম তার মাঝখানে আবার একটা মন্দির মতো জাইগা ছিল মন্দিরে গেছিলাম জায়গাটার নাম হচ্ছে কিয়ে nagar nagar মন্দির ওইটা নাকি খুবই পুরনো প্রায় চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে সেটা তরি হয়েছে এতোটাই পুরনো জাইগা আর ওইটার রক্ষণাবেক্ষণ এতো সুন্দর ভাবে করে রেখেছে একদম ভেতরে পরিষ্কার বিভিন্ন ফুলের বাগান রয়েছে তার মাঝখানে আবার এমন ভাবে hall ঘর গুলো তৈরি করেছে যে জাইগাটা দেখে খুব সুন্দর আর ওখানে নিরিবিলি একদম প্রার্থনা করার জন্য খুব সুন্দর জাইগা

ওই ছবি গুলো যদি বের করাই দেখি তখনই বুঝতে পারব যে যেমন কতো জাইগা ঘুরেছি আর shimla বলতে এই কম সময়ের tour হয়না তিন দিন সময় নিয়ে এসছি হয়না কয়দিন তো চলেই যাই এতো জাইগা এতো সুন্দর সুন্দর জাইগা কোনটা ছাড়বো কোনটা ধরবো তারপরে আমাদের যাতায়াতের সময় চলে যাই অনেকটাই দূর খাওয়াদাওয়া আছে সত্যিই খুব ভালো জাইগা এতো সুন্দর জাইগা সত্যিই ভাবা ই যাইনা আর শীতকালে এসছি বলেই এতো সুন্দর উপভোগ করলাম তাই যদি গ্রীষ্মকালে আসতাম এতো সুন্দর বরফ তরফ দেখতে পেতাম না তাই না

শীতকালের জন্যই ঘোড়ার জন্যই খুব সুন্দর জাইগা গরমের সময় অতটা ভালো লাগবে না বা হাল্কা হাল্কা ঠাণ্ডা থাকবে বরফ দ্যাখা যাবে না কিন্তু আবার এই যে কুয়াশায় ঢাকা শহর সেইটা আবার দ্যাখা যাবে না মাথার উপর দিয়ে যে মেঘ যাচ্ছে সেটা দ্যাখা যাবে না আবার পাহাড়ের চূড়ায় যে বরফে ঢাকা চতুর্দিক সাদা হয়ে রয়েছে সেটা দ্যাখা যাবে না আবার

বরফ তার মাঝখানে ওই সূর্যের আলো পরছে কুয়াশা গুলো চলাফেরা করছে তার মাঝখানে মানুষজন হাঁটছে খুব সুন্দর সেই জায়গাটাও খুব সুন্দর ও ভালো